white board লাগিয়েছে এবার white board এর মধ্যে ঠিক থাকে মানে সব নোংরা করে রেখে দিয়েছে ক্লাস ও করতে পারি না অংক যখন করে করায় স্যাররা তখন এই যতটুকু মুখে বলে করানো যায় আচ্ছা একটা কথা বল তুই তোর এই এত গুলো subject এর মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগে আমার ওই accountancy paper টাই ভালোলাগে কেন ওটাই একটুখানি সহজ তোর formula থাকে তোর

মিলে গেলো তো ভালো নইলে balance sheet না মিললে তো গেলোই অংকটা আর ওই sheet টা কিরকম দেখতে হয় অরে ওটা সেই তোর তোর বাড়িতে দেখাবো মুখে বললে তুই বুঝবি না না তাও একটু বল বোঝার মতো হালকা করে তোর ওখানে তোর মানে ছক typer একটা টানে অনেক গুলো খোপ

গুলো বসে কোথায় কি তোর posting করছিস তারপর পাশেই amountlangg:Eng থাকে debit আর credit তোর কত টাকা গেল কত টাকা ঢুকলো

না graph আবার economics এ ছিলো করতে একদমই ভালো লাগত না আহ শুধু একটাই তোর পড়তে ভালো লাগে শুধু economics sorry আহ accountancy

কি বললি দুখানা honours paper ছিল first year এ paper ছিলো honours এ একটাই

হ্যাঁ paper one paper two কত marks এর পরীক্ষা হতো তোদের

তোদের internal ছিল না আমাদের যেমন থাকে twenty marks এর না না কোনো internal ছিল না তখন

Final পরীক্ষা তার আগে আমাদের college এ একটা ছোটো খাটো পরীক্ষা নেওয়া হতো selection test বলে ওই selection test এ যদি আহ কেউ pass mark না পেতো তাকে আবার গিয়ে পরীক্ষা দেওয়া দিতে হতো তারপর গিয়ে সে কলকাতা বিশ্ববিদ্যালয় final পরীক্ষায় যেতে পারতো থাক আমি একটু হলে বেঁচে গেছি আমাদের করতে তাদেরতো কত সুবিধা তোদের আহ short questions করে দিয়েছে আমাদের বেলায় তো শুধু পাঁচ আর পনেরো বাহ বাহ আমাদের এর সুবিধা কোথায় তুই বলছিস

তোর MCQ গুলা পড়তে পড়তে পুরো বই খুঁটিয়ে পড়তে হয়না তাও তু্ই broad question এর একটা আন্দাজ পাবি যে এখান দিয়ে এই question টা আসলে এই গুলা আমি জুড়ে দিতে পারবো MCQ তোদের প্রত্যেকটা question এই আলাদা আমাদের MCQ ছিল তোর যখন মানে pass এর paper এ actually history তে তাছাড়া MCQ আর কোথাও নেই যাক ভালো আর তোদের... financial accountancy

ওটা তোর four semester এ এই তোর accountancy এর দুটো ভাগ হয়ে যায় একটা financial accounting আরেকটা marketing managenent ওহ আচ্ছা তাহলে এই accountancy নিয়ে তু্ই ভবিষ্যতে কি কিছু plan করেছিস কি করবি? accountancy এর এদিকটায় যাওয়ার ইচ্ছা নেই marketing management এ একটু interest আছে

বাহ বাহ বাহ খুব ভালো marketing ব্যাপারটা বুঝিস না তুই বল আমি তো কিছু বুঝি না সেরকম ভাবে marketing এ তোর মানে ওই ব্যাপারটা interesting হওয়ার কারণ তোর আমাদের দৈনন্দিন জীবনে যাই use করি তো সবই মানে সকালে ঘুম থেকে উঠার tooth brush থেকে শুরু করে রাতে face wash করে ঘুমোনো মানে সবই এক একটা marketing এর part ব্যাপারটা এইজন্যেই interesting financial accounting তোর ওই আবার সেই অংক করো এই করো সেই করো বল এই marketing টা শুনেতো আমার তো খুব ভালো লাগছে আমার করতে ইচ্ছে হ্যাঁ ভালোই তোর marketing এইদিকে না গেলেও তোর Commerce এর মানে আমি ধর এখন এই যে B.com পড়ছি graduation complete করবো তার অনেকে তোর comlangg:Eng করে নয়তো BA করে আর তুই যদি সেরকম brilliant student হস তো তোর অনেক হাতে option আছে CA CMA CPA আর ওগুলাতে তোর যেমন মানে talent দরকার তেমনিতে পয়সাও খরচা হয় ওই এত কিছু মানে একটা মানে এই একটা জিনিসের পিছনে হ্যাঁ ওই জন্যে ব্যাপারটা অল্প interest আর তোর আমাদের কলকাতা বিশ্ববিদ্যালয় আমাদের যে একটা স্যার আছে উনি প্রথম marketing management এ honours করেছেন ও উনি আমাদের class room এ দেখ যদি ভবিষ্যতে ওটা নিয়ে পড়তে পারিস হ্যাঁ তার প্রতি বেশি আছে আমার

তুই এখন M.A করছিলিস না এ শেষ হয়ে গেছে

এই তো January ওটাতো আমার distance এ ছিলো হ্যাঁ result বেরিয়ে গেছে result এর কি খবর তোর যায় একদিন বাড়ি এসে দেখে যা result আমার এখনো বার করায়নি first sem এর কবে যে বের করবে কে জানে ও যখন বের করবে দিয়ে দেবে চিন্তা করিস না তো ভাবছি আমি Tally ও শিখবো তার পাশাপাশি তাই হ্যাঁ ওদিকে শুনেছি নাকি bank line ভালো কয়েকটা বন্ধু দাদা দিদিও করেছে তো শুনেছি মানে ওরা bank ফাকে নাকি এখন job করছে মোটামুটি ভালোই salary বলছে তাহলে তোর যেটা ভালো মনে হবে যে এটার দিকটা গেলে ভবিষতে অনেককিছু করতে পারবো সেই হিসেবেই যা ভাবছি আমি মানে শিখে রাখবো ভাবছি হ্যাঁ শিখে রাখতে তো কোনো ক্ষতি নেই না ওই জন্যেই মাও তো বলছে শিখে রাখে

বাবা মাকে বল তারপর একটা একদুটো খোঁজ নিয়েছি sir রাও বলছে ভালো হ্যাঁ তাহলে তাহলে তো কোনো অসুবিধা নেই আর আমাদের college এ জানিস না মানে সবাই দেখি এর preparation নিচ্ছে ওহ আচ্ছা তুই যে তাহলে না রে আমার এত capacity নেই

আর হবে না মনে হয় হয়ে যাবে হয়ে এত ভাবিস নাতো সব কিছু ঠিক হয়ে যাবে আর কি বলি আর কিছু বলতে হবে না তুই গরমে কাজ কর তুই একটুখানি স্নান করে ঘুম আর ঘুমাবো আমার এই এই পর tuition আছে কিছুক্ষণ পর দিয়ে ওহ আচ্ছা তোকে বেরোতে হবে আবার হ্যাঁ তুই কোথায়

গেছিলাম শরীরটা খারাপ লাগছিল বলে চলে আসছি কি হয়েছে গরমে হ্যাঁ ওই মাথা ব্যাথা চোখ ব্যাথা করছে প্রচন্ড না না ঠিক করেছিস চোখে মুখে জল দিবি রাস্তায় ওহ হ্যাঁ ওইতো করতে হবে আর কি ঠিক আছে শোন মা আমাকে ডাকছে বুঝলি তো তুই একদিন আয় বাড়ি আমাকেও এখন পড়তে যেতে হবে ঠিক আছে তাহলে phone করিস মাঝে সাঝে আমি করবো তুই করবি না হ্যাঁ আমি করবো করবো না কেন তুই তো প্রচুর busy মনে হয় আজকাল তোর মতো এত busy না ওই আমি

বুঝি বুঝি এখন নতুন college নতুন জীবন শুরু বাড়ি থেকে আমি তোর সাড়ে দশটায় বের হই আধ ঘন্টা লাগে গড়িয়ে যেতে গড়িয়ে দিয়ে আবার বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোনো দিনও Sit পাইনা দুশো আঠারোতে পাবিও না ওই সময় ওই যাই আসার সময় দুশো আঠারোও পাইনা five ও পাইনা auto করে auto ওটাতো একটু ভাড়া বেশি সে তো নিশ্চয়ই five পেয়ে গেলে ভালো পুরো গড়িয়া নামিয়ে দেবে এবার cycling করতে করতে বাড়ি চলে আসি ঠিক আছে তাহলে রাখলাম আমিও রাখছি তাহলে আমার ও পড়া আছে বেরোবো এবার হ্যাঁ ঠিক আছে

এই দে ভাই বসে আছি। তুই কি করছি ? আমি এই দে খেলাম একটু আগে নিয়ে খেয়ে দিং বসে আছি। তো তুই ভালো আছি তো ? আর বুলিস না, ভালো থাকা জীবনে এক কষ্ট দুঃখ, কি আর বুলবো বোল তা তুই কেমন আছি ? আমি ও তো ভালো আছি। কেনে তোর আবার জীবনে দুঃখ কষ্ট কেনে কি হলো রে ওর আবা, আর বলিস না তুই তো সব ই জানিস তারপর জেনে শুনে বাহানা করছি কেনে ওই ছুঁড়ি ধোকা দীন দিলে, ওই ছুঁড়ি সেই ছুঁড়ি মনে আছে তোর? কোন ছুঁড়ি ? কুন মেয়েটো তোকে ধোকা দীন দিলে? সেই মেয়েতো, কেনে ভুলে গেলি, সেই রোহিনী নাম, দেখা হলো phone number লিলাম কথা বুললাম, বেশ দুতিনদিন কথা বুললাম নিয়ে হটাৎ করে বুলছে জি উম তোমার সাথে আমি relationship এ যেতে পারবো না, ক্ষমা কর দিও, তো এগুলা কোনো কথা হলো তুই বল? তাইতো, মানে, তোর তাহলে জীবনে অনেক কষ্টই মনে হয় নাকি রে ? আর বুলিস না, এটো নিয়ে কতবার হলো বোল তাই লয়? তাইতো নি কি কি হোলছিলো, একটু বল কেনতা আমিও শুনি? আমার তো আহ চার পাঁচটা হোলছে তা কুনটোর সঙ্গে বল, প্রথম থেকে কি বলবো? না সে এইটাই বলবো এখন? এটয় বল এখন পরে তখন আবার বুলবি ঐইগুলা, তাহলে শোন তাহলে, একদিনে বুঝলি গ্রাম থেকে বাজার দিং যেছিলাম উম দিয়ে উম একটা ছুঁড়ির সাথে দেখা মেয়ের সাথে দেখা উম মেয়েগুলা কিন্তু আমার ভালো লেগে গেলছিলো। বুঝলি উম বললাম যে দেখো আমি তুমাকে ভালো বাসি তা তুমার number টা দাও number টা কিন্তু দিনদিলো হাসতে হাসতে আর, এটো কি মানে তুই কি বুঝলি, এটোতে এটা কি ভালোবাসা লয়? কুনো মেয়েকে যদি একবারে তুই বলিস যদি number দিন দিয়েছে তাহলে আমার মনে হয়না ও তোকে ভালোবাসে, কেনে কেন বুলতো যদি সত্যিকারে উ তোকে ভালোবাসতো তাহলে তুর মানে আসলে তোকে check করতো তুই কেমন, সেই গুলাআগে check করতো তবে তো তবে তো তোকে ভালোবাসতো ও মানে হাসতো নি, number দিতো তু বুলেছি ভালোবসি number দিন দিয়েছে ইয়া ভালোবাসা কি করে হলো তুই বুঝতে পারিসনি তখন ? এ বার দেক, ভাই আমরা গ্রামের ছেল্যা আছি অতো আমরা জানি না ভাই আমাদের কে কুনো মেয়ে কে ভালো লাগলে না বলে দি ই এবার ওই তার ওই মেয়েটার যদি আমাদের উপরে কোনো কিছু থাকে, তাহলে এবার মেয়েটো আমাদেকে number দিন দেয় মুখে কিছু বলে কারণ মেয়েটা কিন্তু আমাকে number দীনদিয়াছিল ভাই, এবার আমি কিন্তু ভাই বাড়িতে বুলে দিলাম যে আমি এই মেয়েটাকেই বিহা করবো বাড়িতে ও কিন্তু বলবে ঠিক আছে রাজি, আমি কিন্তু, ওকে একবারে মন থেকে ভালোবাসতে লেগে ছিলাম ভাই, কিন্তু আমি জানতাম না যে উহার সেই আরো চার পাঁচটা ছেল্যা বন্ধু আছে তা এটা কি ঠিক তুই বোল? উম তু নি তু ওকে বিহা করতি তাহলে ? হো রে আমার ইচ্ছা তো ছিল তা কি করবো বল, এতো কষ্ট life এ উম দুঃখ কষ্ট জীবনে আর কি বলবো তোকে, উম নি তুকে ছেদ দিলে কেনতা? আর বুলিস না, একদিন আমি বাজার যেচি, ঠিক আছে দেখছি অন্য একটা ছেলের সাথে হাত ধরে ঘুরে বেড়াচ্ছে, আমার কিন্তু তখন দেখে ভাই পিয়ার জ্বলতে লেগ্যাছে, বহু জ্বলতে লেগ্যাছে আমি দেখছি অ্যা কি হলো আমাকে যে ভালোবাসি ভালোবাসি করে বিহা করবো বিহা করবো করে নি এ ক্যার সাথে আবার ঘুরে বেড়াচ্ছে, আমি বুঝলি এক বারে জেঙয়ে খপ করে ধরে লিল্যাম যে তুমি এই ছেলেটা কে কিন্তু বুজলি, উম মেয়ে তো রোহিনী হম বুলছে তো বাহানা করতে লাগিল বলছে, এ আমার মামাতো ভাই খুপায়তো ভাই, এক বার বলছে মামাতো ভাই, একবার বলছে খুপায়তো ভাই তো এটা থেকে বুঝা যায় না তুই বোল ? তাই তো, এমনি তো হুতে পারে বা হয়তো খুপায়তো ভাই বা মামাতোভাই এর মধ্যে কেউ হয়তো উ তোকে ভয় পেন হয়তো বুলদিয়েছে ও অ্যা তুই যাচাই করে ছিলি কি? শোন কেনে তা তু নিয়ে বলছে আমি ধরে লিলাম নিয়ে বুলছেজি ফুফাইতো ভাই একবার, এবার বলছে মামাইতো ভাই কিন্তু ছুঁড়া কিন্তু বলছে, যে কাকাইতো ভাই মামাইতো ভাই ফুফাত ভাই বুলছো? আমি তুমার মামীতো ভাই ফুফাত ভাই কেমনে হতে যাবো কেনে আমি তোমার boyfriend লয়? আর বুঝলি আমি তখন বুঝে গেলাম মেয়েটকে বোললাম যে তুমি যাকে কবে বিহা করবে করবা আমি আর তোকে , লিচি ন্যা তু যা তু পালিং যা আমার life থেকে, নিং ওইদিক থেকে ভাই ওকে বুলদিলাম এটো নিং আমার আর গুম হয়না খেতেও পারিও না ভাই কি বুলব আর, তাহলে মনে হয় তু ওকে সত্যিকারি মানে হয় ভালবাসতি না কি বুলিস?

হ সে তো ভালোবাসতাম ও ধোকা দীন দিনদিয়াসে তো হয় বোল? life এ তো কত কিছু আসবে কত কিছু পালিন যাবে ওই আর ধরে রাখলে কি হবে ওই আমি ধরে রাখিনা বুঝলি? তা কি হলছিল খানিক বোল কেনতা? আমি যেমন বুললাম তু ও বোল,

তো বুলার পরে তোর ওই কোনখান থেকে নাকি শুনলাম হটাৎ করে যে নাকি একটা ছুঁড়া, কেউ আগে থেকে ভালোবাসে দু বছর তিন বছর থেকে, তারপর ওই ছুঁড়ে নাকি ওই মেয়েট নাকি ওই ছুঁড়া কে তোর আগে থেকে ভালোবাসতো নিয়ে একবার নাকি break up হংগেলছিল, তারপরে নাকি আবার আমাকে সাথে আলছিল ভালোবাসার ঢং করতে, মানে এবার তারপরে ধর, ওই বুল্লে, নিয়ে আমাকে বুলছে একদিন হটাৎ থাকতে থাকতে আমি তুমাকে আর ভালোবাতে পারবো না, তাই বুলছে আমি বুলছি কেনি বলছে ওই বুলছে পারবো না আমার boyfriend আছে আমি বললাম আমি কে ছিলাম? আমাকে বুলছে ছিলা তুমি কেউ এখন ভাই,

হ্যাঁ রে তা ওই মেয়েটা জি তোকে এমনি করে ধোকা দীন দিবে আমি জানলে তালে তো আগে তোকে number দিতাম না ভাই কিছু মনে করিস না, আমাকে আবার কিছু দোষ ফোঁস দিসনা তো তু? দোষ টোস দিয়ে না এবার তোর বইন ও তো যদি জানত, তাহলে বোইন ও তো বুলতে পারতো, বোইন ও তো তখন কিছু বুললে না আর কি বুলবে আমার বোন আমি তো সত্যি জানতাম না, আর বুলতে গেলে কি বোলত, এই এই গ্রামের মেয়েগুলা এইরকম ই হয় বুজলি শহরের হয় শুনেছিলাম কিন্তু গ্রামের ও যে এরকম হয় তা জানতাম না কিন্তু দেখ

আমাদের কে কেমন করে ছেড়ে পালিঙ যেচে লই? অ্যাই আবার বলতো কি মানে আমাদের জীবনে দুঃখ কষ্টর শেষ নাই বুঝলি, ওয়াই হবে life এ life এ বাঁচা মানে ওয়াই হয় আর মানে যখন মানে আমার মানে এইদে হটাৎ হটাৎ এমন জিনিসগুলা মনে আসে, মানে সব থেকে জীবনে যেগুলো দুঃখ হয়েছে দুঃখ করে পেয়েছি সে দিন গুলা আমার খুব মনে আসে তোর আসে না কোনো দিন? ওই আবার না আসে, আমার তো প্রত্যেকদিন ই এট তো মানে একটা side এ দুঃখ হিসাবে ধরে রেখ্যাছি আমার life এ কি ভালো যেছে বোল তুই বোল তু তো কম বেশি সব কিছু জানিস,